বড় বোর্ড এ এয়ারটেল লেখা আছে রেড এন্ড হোয়াইট লোগো তে।

এই ছবিতে আমরা একটি বেশ বড় রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তার ধারে ধারে বিভিন্ন ছোট ছোট--

রাস্তার উপরে আমরা একটি অটো দেখতে পাচ্ছি যার পিছন দি--

তাদের দুজনের মাঝখানে আমাদের ভারতের জাতীয় পতাকা ও দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমরা একটি বড় মাঠ দেখতে পাচ্ছি এবং যে মাঠ দুটি মূলত এ--

এর উপরে বড় বড় করে নীল বোর্ড লেখা আছে কে.ডি. কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিস মেদিনীপুর।

টির গেট -এর রং ও খয়রি এবং এখানে মন্দিরটি মূলত লাল সাদা কনট্রাস্ট - এ করা হয়েছে ।

এই ছবিতে আমরা একটি বেশ বড় জলাশয় দেখতে পাচ্ছি এবং জলাশয়ের পিছনে আমরা দেখতে পাচ্ছি বেশকিছু গাছপালা চারিদিকে সবুজে ভরপুর।

তার মধ্যে একজন লোক রান্না করছে আর একজন বসে আছে এবং দুজন কোথাও একটি যাচ্ছে এছাড়া পিছনে আমরা সবুজ রঙের লাইটিং দেখতে পা--

ফ্রিজ যেখানে বিভিন্ন কোল ড্রিংস বিক্রি হচ্ছে এবং পাশে বিভিন্ন সাবান এবং অন্যান্য দ্রব্যও বিক্রি হচ্ছে ।

রেড কালার - এর এবং তার ওপরে রেড কালার - এর ব্যানার - এ এ.টি.এম লেখা আছে যেখানে টুয়েন্টি ফোর আওয়ারস লেখা আছে এবং সামনে আমরা দুটি বাইক দেখ--

কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং মন্দিরের গেট -গুলি বেশ--

এবং আমরা এই ছবিতে সামনে দুজন পুরুষকে দেখ --

এই ছবিতে আমরা খুব সুন্দর একটি মণ্ডপ দেখতে পাচ্ছি যে মন্ডপটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে।

মন্ডপের চারিদিকে লাইট -এ ভর্তি এবং মন্ডপের সামনে আমরা বেশ উঁচু উঁচু কিছু সিঁড়ি দেখতে পাচ্ছি।

তাদের মধ্যে দুইপাশের দুজন গ্রীন কালার -এর শাড়ি পড়েছে।

যে স্লাইডিং - টি ইয়েলো কালার - এর এবং তার স্ট্রেয়ার গুলো ইয়েলো কালার - এর এবং সাইডিং টি যে রড এর উপর দাঁড়িয়ে আ--

এই ছবিতে আমরা একটি ছোট রাস্তা দেখতে পাচ্ছি। যে রাস্তার একদিকে ওয়াল টি গ্রীন এবং গ্রিন এর ওপরে বেশ কালার ফুল কিছু ডিজাইন আর--

ক্যাফ এ যেটি উল্টো করে লেখা আছে। এছাড়া আমরা একটি বাইক এবং বাইক চালক দেখতে পাচ্ছি।

এবং তাদের সামনে একজন টিচার আছে যিনি হোয়াইট কালার -এর ড্রেস পরে আছেন।

এবং রেল লাইন -এর উপর দিয়ে আমরা বেশ কয়েকজন লোককে যাতায়াত করতে দেখতে পাচ্ছি ।

এই ছবিতে আমরা বেশ কয়েকটি স্টুডেন্ট কে দেখতে পাচ্ছি। তাদের সামনে রাখা ব্লু কালার -এর বেঞ্চ ।

এই ছবিতে আমরা চিকেন এর একটি রেসিপি দেখতে পাচ্ছি যেখানে চারটি চিকেন ড্রামস স্টিক আছে এবং তার ওপরে ইয়েলো কালার এর গ্রেভি দেওয়া আছে।

এই ছবিতে আমরা প্রচুর ওয়ার্কার দেখতে পাচ্ছি। যারা এখানে কাজ করছে এবং চারিদিকে সাদা সাদা বস্তা দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি যেটি দেখেই বোঝা যাচ্ছে একটি শাড়ির দোকান জামা কাপড়ের দোকান।

পাথরের উপরে মূর্তিটি রাখা এবং মূর্তিটি চারিদিকে সুন্দর করে রেলিং দিয়ে ঘেরা আছে এবং তাছাড়া একটি মাঠে মূর্তিটি রয়েছে ।

কি ঘন সবুজ জঙ্গলে ভর্তি বড় বড় গাছে ভর্তি এবং অপরদিকটি একটু ফাঁকার ওপরে। তবে --

এই ছবিতে বেশ বড় আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি। যে মন্দিরটিতে আমরা সামনের তিনটি ভাগ দেখতে পাচ্ছি।